এইটি হলো একটি নাচের ক্লাস এইখানে সবাই নাচ শেখে।

এইখানে সবাই বিকেল বেলা এসে ক্রিকেট ফুটবল বিভিন্ন ধরণের খেলাধুলা করে।

আগে রায়বাড়ী এইখানে পুজোপাশা করতো।

এবং একটি দার্শনিক প্র প্রতিষ্ঠার জায়গা।

ইন-ন-কম ডাউন পেমেন্ট -এ এবং--

যে ডিস্ট্রিক্ট লেভেল - এর। ডিস্ট্রিক্ট জেলা--

এন এটি হল একটি বাস স্ট্যান্ড এইখানে সম্ভবত সব দূরদূরান্তে ।

দেখতেও খুব সুন্দর। ওপরে ঘোরার জায়গা আছে সাইড-এ ঘোরবার জায়গা আছে।

সাইড চারদিকটা দেখতে খুব সুন্দর পিকনিক করার জন্য খুব ভালো জায়গা।

এইটি হচ্ছে একটি স্টেশন । এইখানে সব জায়গার ট্রেন এসে দাঁড়ায়।

পড়াশুনোর বই সবকিছুই পাওয়া যায় এইখানে।

এইটা হলো একটি জিম সেন্টার এইখানে জিম -এর সমস্ত রকম সেট উপ পাওয়া যাবে রানিং পাওয়া যাবে বক্সিং শেখা যাবে বক্সিং গ্লাভস পাওয়া যাবে এমনকি যারা হাই উম পুশ উপ মারবে সবকিছুই হবে ।